একটা শুকনো গাছে পাকি দেখা যাচ্ছে।

এখানে একটা মোবাইলের দোকান দেখতে পাচ্ছি।

আমি এখানে একটা বিশ্রাম ঘর দেখতে পাচ্ছি।

বড় একটা কাটের আলমারি লক্য করা যাচ্চে।

আলমারিতে অনেকগুলি ঔষধ রাখা রয়েছে।

নীচে কয়েকটা বস্তা লক্য করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে হাঁটতে লক্ষ্য করা যাচ্ছে।

ঠাকুরের গলায় কয়েকটি সাদা রঙের মালা রয়েছে।

আমি এইখানে একটা ছোট দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো ঘর দেখা যাচ্ছে।

অনেকগুলি ছোট বড় গাস দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো মেলা দেখা যাচ্ছে।

এখানে একটা বড়ো শপিং মহল দেখতে পাচ্ছি।

উপরে অনেকগুলি সাদা রঙ্গের জলন্ত ফল রয়েছে।

এখানে একটা বড়ো ইস্কুল দেখতে পাচ্ছি।

নীচে সবুজ রঙের কার্পেট বিছানো আছে।

এখানে একটা বড়ো রুম আছে।

একজন মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

জমিতে কিচুক চাষ করা দেখা যাচ্ছে।

ব্যনারটাতে কিছু ইংরেজিতে লেখা আছে।

টেবিলের উপরে খাবার দেখা যাচ্ছে।

আমি এখানে একটা এ_টি_এম দেখতে পাচ্ছি।

অনেকগুলি স্টিলের বাসনপত্র দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে অনেকগুলি জিনিসপত্র রয়েছে।

এখানে একটা বড় বাড়ি দেখতে পারছি।